এই চিত্রে আমি দেখতে পাচ্ছি মেঘলা আকাশের নিচে একটা বিশা-আল নদীর চর। এখানে রয়েছে বিভিন্ন রকমের নানা রঙের নৌকা।

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি একটা মুসলিম ধর্মীয় ওম বলিও লোকের একটা ওয়েব তীর্থস্থান ।

এই ছবিতে আমি একটা গ্রামের চিত্র দেখতে পাচ্ছি।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একটা রাতের অন্ধকারে উম উম রাতের বেলায় ছবিটি তোলা হয়েছে। এখানে উ কিছু উম ছেলে--